একটি মহিলা কোথাও যাচ্ছে সামনে একজন পুরুষ আছে।

একটি ছেলে দাঁড়িয়ে আছে জলের মধ্যে।

দুটো সাইনবোর্ড ঝোলানো আছে উপরে।

এখানে সাতটি ছেলে দাঁড়িয়ে ফোটো তুলছে।

এটা একটি ব্যাংকের সামনের জায়গাটা দেখানো হয়েছে এইচ_ডি_এফ_সি ব্যাংকের সামনে।

অনেকলোক রয়েছে অনেক বাইক স্কুটিও রয়েছে।

এই ছবিতে দেখানো হয়েছে একটি দোকানের দৃশ্য।

এখানে একটি পুরনো প্রশিক্ষণ সংস্থা দেখানো হয়েছে।

দুটো ইট আছে ডান সাইডে একটি কারেন্টের বোর্ডও আছে।

রাখার জন্য কিছু স্টিলের জিনিস রয়েছে এখানে।

উপরে একটি লাইট দেওয়া আছে।

দুটো ছোট ছোট সিঁড়ি রয়েছে।

এখানে একটি রোডের পাশে গাড়ি পার্কিং করা রয়েছে।